এই ছবিটির মধ্যে ভোরের একটি ছবি দেখা যাচ্ছে এবং ছবিটিতে একটি সুন্দর বড়ো উঁচু বিল্ডিং এব--

এই ছবিটির মধ্যে একটি ফ্যাক্টরি এর ছবি দেখা যাচ্ছে যেখানে বস্তার মধ্যে কিছু জিনিস সামান লোড করে রাখা আছে এবং সবুজ বা নীল রং ও হলুদ রঙের বস্তা দেখা যাচ্ছে।

একটি ছেলে দেখা যাচ্ছে নীল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। অনেক গাছ ও পাতা লতাও দেখতে পাওয়া যাচ্ছে ছবিটির মধ্যে এবং নদীটির মধ্যে অনেক বড় বড় পাথরও আছে।